একানে অনেক বড় মাঠ দেখা যাচ্ছে।

একানে রাস্তা দেখা যাচ্ছে।

এখানে অনেক মানুষ দেখা যাচ্ছে।

এখানে বাইকের শোরুম দেখা যাচ্ছে।

একানে মানুষ দেকা যাচ্ছে।

ইন্ডিগো লেকা দেকা যাচ্চে।